এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি একটি বড় বিরাট বড় বিল্ডিং দু'পাশে দুটা বিল্ডিং এবং তার সামনে অংশে তিনটি বস্তা এবং একটি স্কুটি সেখানে আছে এবং একটি গিটের এ সামনে অংশে এ গেটটি খুলা।

এখানে এক মারুতি গাড়িকে ঠিক করানো হচ্ছে বিভিন্ন আ চাকা ওই মারুতি গাড়ির চাকা বিভিন্ন যন্ত্রপাতি অ্যা দেওয়া আছে এবং গাড়িটিকে ঠিক করছে অ্যা।

এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি একটি শিবাজল জুওলজিক্যাল পার্ক ।

সামনে একজন ব্যক্তি বসে আছে পাও তুলে এবং সামনের দিকে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি একটি ঘর ঘরের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি আছে এ এ তার উপরের অংশ একটি বাল্ব দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি নদীর মধ্যে এ অনেকগুলো বোটের মাধ্যমে এ বিভিন্ন মানুষ এ এ উম বোট চড়ছে।

এখানে আমি দেখতে । পাচ্ছি যে এটি একটি এ দুতালা বিল্ডিং

হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটি একটি ক্রিকেট গ্রাউন্ড এ এখানে এ বিভিন্ন ছেলেরা খেলছে এবং একজন ব্যক্তি এ্যাঁ উ--

এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি মন্দির হবে সেখানে অনেকগুলো মানুষ পুজো দিতে এসেছে এবং এখানে অনেকগুলো মানুষ--

এখানে আমি দেখতে পাচ্ছি যে তিন চারটি অ্যা জুয়েলারি সেট অ্যা এখানে অ্যা তিনটি--

এখানে একটি গেরি দেখতে পাচ্ছি এখানে অ্যা লেখা আছে--

এখানে আমি দেখতে পাচ্ছি এটি একটি ব্যাঙ্ক হবে ব্যাঙ্কের এর ভেতর বিভিন্ন চেয়ার দেওয়া আছে এবং ওপরে --

এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি একটি কেন্দ্রীয় বিদ্যালয় উম আর তার ম--।

এটি তৈরি হয়েছে দু হাজার এক সালে এবং এটি অবস্থিত লেফুঙ্গা ত্রিপুরা।

এ উ গেট গেটের সামনের অংশটা দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফুলের স্টক আ নেওয়া আছে এখানে ফুল ফুলের চারা চাষ করা হয় আ্য সেখানের পাশ দিয়ে উম--

তার সাইড দিয়ে বিভিন্ন ধরনের ফুল সবুজ এ উ--

মুদির দোকানের মধ্যে একজন ব্যক্তি যিনি মালিক তিনি বসে আছে অ্যা ইম বেচাকেনা করছে এবং এখানে আমি একটা ফ্রিজ দেখতে পাচ্ছি চিভি টি_ভি দেখতে পাচ্ছি অ্যা ইম চকলেট বিভিন্ন ধরনের আইটেম এবং ইম অ্যা সার্ফ সাবান হাপিক অ্যা জলের বোতল বিভিন্ন ধরনের ইম ইম বাক্স আমি দেখতে পাচ্ছি।

উপরে আকাশের নীল নীল রঙ এবং তার মাঝখানে অনেকগুলো মেঘ দেখা যাচ্ছে।

এখানে একটি ব্যক্তি সা আ শার্ট এবং হাফপ্যান্ট পড়ে সে দোকানে ঢুকছে একটি সামনে একটি মহিলা স্কুটি নিয়ে আ উন উন দাঁড়িয়ে আছে উম এবং উম অনেকগুলো বাইকও আমি দেখতে পাচ্ছি তার পাশে মুদির দোকানও আমি দেখতে পাচ্ছি।

অনেকগুলো জিনিস আমি এখানে উম পরিলক্ষিত করছি।

অনেকগুলো মানুষ এখানে এ্যা বিয়েতে এসেছে এবং তারা চেয়ারে বসে আছে।